আমি এখন একটা গল্প পড়ে শোনাব। বিবেকানন্দের ভারত পরিক্রমা গল্পের নাম। আঠারোশ ছিয়াত্তর খ্রিষ্টাব্দে ষোলই আগস্ট মহান ঈশ্বর রামকৃষ্ণ দেহত্যাগ করলেন। তার আগের শ্রেষ্ঠ ও প্রিয়তম শীর্ষ নরেন্দ্রনাথকে তার নিজের সমস্ত শক্তি অর্পণ করে গেলেন। বুঝিয়ে দিয়ে আহ বুঝিয়ে দিলেন নরেন্দ্রনাথকে হতে হবে বিরাট বটগাছ। আহ সেই বটগাছের ছায়ায় সারা পৃথিবীর মানুষ আশ্রয় নিবে। শুধু নিজের মুক্তি আহ নরেনের ব্রত হতে পারে না। চাই সকলের মুক্তি, সকলের কল্যাণ। আর বলে গেলেন, একটি প্রতিষ্ঠা করতে। সন্ন্যাসী সঙ্গতে আশ্রয় পড়ে শ্রীরামকৃষ্ণের আদর্শ বেঁচে থাকবে। শ্রীরামকৃষ্ণের আদর্শ মানেই সনাতন ভারতের আদর্শ। সেই আদর্শকে বাঁচিয়ে রাখা দরকার ভারতের প্রয়োজনে নয়, সারা পৃথিবী~ সারা পৃথিবীর প্রয়োজনে। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের কয়েক মাস পরেই উনিশে অক্টোবরের আহ আঠারোশ ছিয়াশি বরাহনগর মঠ গড়ে উঠল। একটি পৌর বাড়ি, তাতেই গিয়ে জড়ো হলেন শ্রী রামকৃষ্ণের সুস্থ তরুণ সন্ন্যাসীরা। এই বরাহনগর মঠকেই শ্রী রামকৃষ্ণ এর সঙ্গে প্রথম মঠ বলা হয়। তা নরেন্দ্রনাথ মাঝে মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তেন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে। ভারতীয় সন্ন্যাসীদের চিরকালের ধারাই হলো তাই পরিব্রাজক হয়ে ঘুরা। এই পরিব্রাজক জীবনে নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ ভারতকে খুব কাছ থেকে চিনেছিলেন। বিবেকানন্দ এর আগে দেখেছিলেন তার গুরু শ্রী রামকৃষ্ণ ঈশ্বরময়। ঈশ্বরই তার জীবনের কেন্দ্র। সেই রামকৃষ্ণ হাসছেন, গাইছেন, রঙ্গরস করছেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকছেন সাধারণ মানুষেরই মত। কিন্তু তার জীবনের কেন্দ্রে রয়েছেন ঈশ্বর। সেখানেই সাধারণ হয়ে শ্রীরামকৃষ্ণের অসাধারণ নক্ত বিবেকানন্দ আবিষ্কার করলেন ভারতবর্ষ ঠিক শ্রীরাম কৃষ্ণেরই মত। এই দেশ যেন শ্রী রামকৃষ্ণের জীবনেরই প্রতিচ্ছবি। ধর্মই এদেশের প্রাণ। ভারতব করেনি। অতীতের ভারতবর্ষ ধনে-সম্পদে সমৃদ্ধিশালী ছিল, সেই জন্যই দলে দলে বিদেশীরা এসেছিল এদেশকে লুট করতে। কিন্তু ভারতবর্ষ জাগতিক উন্নতির যখন চেষ্টা করেছে তখন ধর্মকে কেন্দ্রে রেখেই তা করেছে। এই ধর্ম বা আধ্যাত্মিকতাই ভারতের বৈশিষ্ট্য। ভারতের শিল্পকলা সাহিত্য এক কথায় ভারতের সংস্কৃতি সম্পূর্ণটাই আধ্যাত্মিকতার রসে সম্পৃক্ত

আর কোথাও ভারতের দুর্বলতা দেখলেন তারও তালিকা ছোট নয়। জনসাধারণের দরিদ্র নারী জাতির দুরবস্থা, শিক্ষার অভাব, জাতিভেদ প্রথাকে ধর্ম বলে প্রচার এবং সেই ছলে উচ্চবর্ণের মানুষের নিম্ন বর্ণের উপর অত্যাচার ইত্যাদি। এই সবই ভারতবর্ষকে দুর্বল করেছে তাহলে উপায় কি? উপায় কি? কোন পথে ঘটবে ভারতবর্ষের পুনর্জন্ম? পথের সন্ধান এলো বিবেকানন্দের অন্তর থেকেই। ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে বসে বিবেকানন্দের উপলব্ধি, কন্যা কুমারীকার শিলাখণ্ডে বসে বিবেকানন্দ ধ্যানে বসলেন। কার ধ্যান করলেন বিবেকানন্দ? সন্ন্যাসীদের মধ্যে ব্যতিক্রম । কন্যাকুমারীতে তিনি যে ধ্যান করলেন তাও অদ্ভুদ। ঈশ্বরের ধ্যান করলেন না তিনি ধ্যান, করলেন ভারতবর্ষের। তার চোখের সামনে ভারতবর্ষের ইতিহাসের সবকটা পাতাই যেন খুলে গেল। উম ধ্যান সমাহিত জীবনায়ক অন্তরে অন্তরে অনুভব করলেন। প্রগাঢ় আধ্যাত্মিক উন্নতির সাহায্যে ভারতবর্ষ একদিন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির জন্মভূমি ও মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। এখনতো সেই আধ্যাত্মিক অনুভূতির শক্তিতেই ভারতবর্ষের পুনরুত্থান ও পুনঃপ্রতিষ্ঠা সম্ভবপর। আদান-প্রদান ছাড়া কোন জাতি বাঁচতে পারে না। ভারতবর্ষের শক্তি তাই আধ্যাত্মিকতা। গোটা জগৎকে ভারতবর্ষ প্রত্যেক ধর্ম কি তা বুঝিয়ে দেবে। ভারতের মূল ত্রুটি-তার দারিদ্র্য। বিদেশ থেকে ভারতবর্ষ শিখবে কি করে দারিদ্র দূর করা যায়? এই জন্যে পাশ্চাত্যের বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিখার বিশেষ প্রয়োজন। কিন্তু ভারতবর্ষ ভিখারীর মত শুধু নেবেই না, দেবেও। তাই স্বামী বিবেকানন্দ মর্মে মর্মে অনুভব করলেন ভারতের ধর্ম ও সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। ইতিমধ্যে আমেরিকার শিকাগোয় যে পৃথিবীর প্রথম ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তার খবর ভারতে এসে পৌঁছালো। স্বামীজি দক্ষিণ ভারতীয় অনুরাগীরা তাকে বললেন এই সম্মেলনে যোগ দিতে। স্বামীজিও মনে মনে সেই কথা ভাবছিলেন, কিন্তু ভগবানের সুস্পষ্ট নির্দেশের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে সেই নির্দেশ পেলেন। একদিন আধ ঘুম অবস্থায় দেখলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং মহাসমুদ্র পাড় হয়ে চলেছেন এবং তাকেও বলছে যাও সীমা সারদা দেবী তাকে সব যাকে সকলেই মনে করেন সাক্ষাৎ ভাগবতী এবং শ্রীরাম কৃষ্ণেরই আরেক রূপ। তাকেও চিঠি দিলেন স্বামীজী অনুমতি চেয়ে

ভেতরে ভেতরে তার একটা অনুভূতি হচ্ছিল যে, এই ধর্ম মহাসভাকে কেন্দ্র করে তাকে দিয়ে বিরাট কিছু একটা হবে একান্ত পরিবেশে। গুরু ভাই তুরিয়ানন্দকে তিনি বলেছিলেন, হরি ভাই ওই ধর্মের সভা-টভা যা হতে চলেছে তা এর জন্যই। আমার মন তাই বলছে।

শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার পথে প্রাথমিকভাবে বেশ কিছু বিঘ্ন দেখা দিল। কারণ মহা আহ ধর্ম মহাসভায় যোগ দেওয়ার শেষ তারিখ পাড় হয়ে গিয়েছে এবং তার সাথে কোন পরিচয়পত্র ছিল না। ধর্ম মহাসভায় যোগ দেওয়ার আশা ত্যাগ করে স্বামীজি চলে গেলেন কয়েকশ মাইল দূরে বোস্টনে। সেখানে খরচ অনেক কম, বোস্টনে তার পরিচয় হলো হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইটের সঙ্গে। স্বামীজীর প্রতিভায় মুগ্ধ হয়ে যিনি বলেছিলেন আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হচ্ছে সূর্যকে জিজ্ঞাসা করা তার কিরণ দেয়ার অধিকার আছে কিনা। ধর্ম মহাসভার উদ্যোক্তাদের কাছে শান্তির জন্য তিনি একটি পরিচয় পত্র লিখে দিলেন। তাতে লিখলেন উনি এমন একজন ব্যক্তি আমেরিকার সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যেকে একত্র করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না। পরিচয় পত্র নিয়ে স্বামীজি আবার শিকাগো এসে পৌছালেন নয়ই সেপ্টেম্বর আঠারশ তিরানব্বই সন্ধ্যায়। কিন্তু গন্তব্যস্থলে ঠিকানা লেখা কাগজটা হারিয়ে ফেলায় পরদিন তাকে অন্ধের মত পথে পথে ঘুরতে হল। অবশেষে যখন

পরবর্তীকালে হেল পরিবারের সঙ্গে স্বামীজীর ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। মিসেস হেল তাকে অতিথি করে স্ব বাড়িতে নিয়ে গেলেন এবং তার সহায়তায় হম ধর্ম মহাসভার অফিসে গিয়ে তিনি প্রতিনিধি হিসেবে নাম নথিভুক্ত করলেন। ধর্ম মহাসভা চলেছিল এগারই সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর আঠারোশ তিরানব্বই। ধর্ম মহাসভার প্রথমদিকে তিনি যে বক্তৃতা করেছিলেন, তাতে তিনি গোটা আমেরিকায় বিখ্যাত হয়ে উঠেছিলেন। এরপরও তিনি ধর্ম মহাসভার মূল শাখা এবং বিজ্ঞান শাখার ব্যাস কয়েকটি বক্তৃতা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য উনিশ সেপ্টেম্বরের পাওয়া হিন্দুধর্ম বক্তৃতা। কুড়ি সেপ্টেম্বরের সংক্ষিপ্ত বক্তৃতায় যাতে তিনি বলেছিলেন, ভারতে ধর্মের অভাব নেই অভাব রয়েছে অন্নের এবং সাতাশে সেপ্টেম্বরের বিদায়ী ভাষণ স্বামী বিবেকানন্দের বক্তৃতার গুণে আমেরিকার লোক বলতে শুরু করল, আমরা এদেশে মিশনারী পাঠাই, এদেরই উচিৎ আমাদের দেশে মিশনারী পাঠানো। ধর্ম মহাসেবার বিজ্ঞান বিভাগের সভাপতি মাইন~ মার উন নেডি ইউক্লেন হিন্দুদের মধ্যে স্বামী বিবেকানন্দী ছিলেন সর্বাধিক শ্রদ্ধেয় ও সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। নিঃসন্দেহে তিনি ছিলেন মহাসভার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। খ্রিস্টান বা অখ্রিস্টান যেকোনো বক্তার চেয়ে শ্রোতারা তাকেই সবচেয়ে বেশি আগ্রহী~ আগ্রহসহকারে গ্রহণ করত। সেখানেই তিনি পৃথিবীর সব মানুষেরি আজকের জীবন খুবই ব্যস্ত তারা কঠিন প্রতিযোগিতার যুগে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে

কাজ করা সম্ভব নয়। তাই আমাদের স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান হওয়া উচিৎ। আমাদের ছেলেকে fit রাখতে একটি সঠিক ভাবে

না করে সাস্থ্যকর খাওয়ার খাওয়া উচিৎ। তেল রক্তে cholesterol এর মাত্রা বাড়িয়ে দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টাটকা খাবার এবং শাকসবজি খুবি গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই নিয়মিত ফল খেতে হবে কারণ এগুলি vitamin c এবং b এর সমৃদ্ধ উৎস সুসাস্থের জন্য নিয়মিত ব্যাম খুবি প্রয়োজনীয়। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য বাইরে থাকা এবং হাটা অপরিহার্য। একটি উপবিষ্ট জীবনধারা অনেক মানুষের জন্য সমস্যা তৈরী করেছে, ফলে তারা রক্তে শর্করার উচ্চ মাত্রা এবং চাপের মতো অনেক বিপদজনক রোগে ভোগে। উন্নত শারীরিক স্বাস্থ্য একটি মানসিক স্বাস্থ্যে নিশ্চিত করতে সাহায্য করবে। সুসাস্থের জন্য সঠিক ঘুম খুবি জরুরি। national institute of health প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিরাতে সাত থেকে আট ঘন্টা ঘুমের পরামর্শ দেয়। যারা- শারীরিকভাবে অযোগ্য তারা কেবল তাদের ব্যক্তিগত নয় পেশাগত জীবনেও অনেক সমস্যার সম্মুক্ষীণ হয়। তারা আর কাজ করতে পারছে না। টাকা ছাড়া যে কেউ বাঁচতে পারে কিন্তু সুসাস্থ্য ছাড়া বেচে থাকা অসম্ভব। শিশুরা দিনের বেশিরভাগ সময় একটি device এর সাথে এবং game খেলে এবং তাদের চোখকে চাপ দিয়ে কাটায়। এছাড়াও fast food তাদের জীবনে ধ্বংসের ভূমিকা পালন করে যাতে তারা খুব অল্প বয়সেই অসুস্থ হয়ে পরে। শিশুদের তাদের সাস্থের উন্নতির জন্য শারীরিক কার্যকলাপে বেশি সময় দিতে হবে। এটা সত্য- যে টাকাই প্রকৃত সম্পদ নয় কিন্তু সাস্থ্যই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। মদ ও তামাকের আসক্তি মানুষের জীবনের জন্য খুবি বিপদজনক। alchohol এবং তামাক বিপদজনক রোগের কারণ। আমরা যদি alcohol এবং তামাকের আসক্ত হয়ে থাকি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এ খারাপ অভ্যাসগুলি ত্যাগ করা উচিৎ। তারা কিভাবে মানুষের সাস্থের উপর প্রভাব ফেলে তা সবারই জানা দৈহিক ভিত্তিতে হাটা স্বাস্থ্য এবং শরীরের বিপাক উন্নত করে। সম্পদ হারিয়ে গেলে আবার অর্জন করা যায় কিন্তু একবার স্বাস্থ্য হারালে কখনও উপার্জন করা যায় না। সুতরাং আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যথাযথ দেয়া উচিত। হুর শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যে- পরিপ্রেক্ষিতে স্বাস্থকে সম্পূর্ণ সুস্থতা অবস্থা হিসাবে সংজ্ঞায়িত করে। এর অর্থ কেবল আপনার শরীরে অসুস্থতার অনুপস্থিতি নয় বরং এটি পরামর্শ দেয় যে জীবনের প্রতি অবস্থায় আপনার শরীরের সঠিকভাবে কাজ করা উচিত। স্বাস্থ্য বলতে বিশেষভাবে একজন ব্যক্তি শরীর মন এবং আত্মা অবস্থা বুঝায় যার অর্থ এটি কোনো রোগ বা ব্যথা থেকে মুক্ত। স্বাস্থ্য একজন ব্যক্তির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একজন ব্যক্তি ভালো মঙ্গল পোচার করে একজন সুসাস্থ্য মানুষ জীবনের challenge মোকাবেলা করতে সক্ষম এবং সাহস ও শক্তির সাথে যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে। মানুষ যদি শান্তিপূর্ণ ও সুখী জীবনযাপন করতে চায় তাওলে তাদের জন্য সুস্বাস্থ ও fitness অপরিহার্য। আপনি যদি ভালো মানসিক এবং শারীরিক সাস্থের অধিকারী হন তবে আপনি heart attack সুথলতা, ডায়বেটিস, উচ্চ cholesterol এবং BP মাত্রা এবং বিষন্নতার মতো অনেক রোগ থেকে নিজেকে- রক্ষা করতে পারেন। এটা শুধু শারীরিক সাস্থই নয় মানসিক স্বাস্থও আমাদের সুস্থ্য ও fit রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকাল- অনেক লোক তাদের অস্বাস্থকর এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে হতাশা এবং উদ্বেগজনিত সমসসায় ভুগে যা শেষ পর্যন্ত তাদের একজন অযোগ্য ব্যক্তি করে তুলে। তাই তাদের জন্য একটি জীবনধারা এবং সময়সূচি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তাদের সুস্থ করে তুলে এবং তাদের জীবনযাত্রার মান খারাপ করে না এমন অনেক উপায় আছে যার সাহায্যে আমরা সুস্থ থাকতে পারি এবং সুখি জীবনযাপন করতে পারি । আপনার প্রতিদিনের সময়সূচিতে আপনাকে যে সর্বাগ্রে অন্তর্ভুক্ত করতে হবে তা হলো শারীরিক ব্যায়াম এবং ধ্যান এটি অবশ্যই জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং আপনাকে মানসিক ও শারীরিক ভাবে সুস্থ করে তোলে। পুষ্টিগুণে ভরপুর ভালো খাবার আমাদের সুসাস্থ

সুতরাং এসমস্ত ক্রিয়াকলাপগুলি আপনার জীবনকে সুস্থ এবং সফল করতে অবদান রাখতে পারে। পিতামাতাদের উচিত তাদের শিশুদের তাদের শৈশব থেকে সুসাস্থ ও পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা দেয়া শুরু করা এবং fit ও ভালো থাকার জন্য তাদের জীবনে শারীরিক ও মানসিক ব্যাম অন্তৰ্ভুক্ত করতে উৎসাহিত করা উচিত। আপনি

এরকম রেগে রেগে কথা বলছিস কেন? ঠান্ডাতে তো মাথা ঠান্ডা থাকার কথা। আচ্ছা head ফোন টা মুখের সামনে নিয়ে কথা বল। মাঝে মাঝে ক~ কথা গুলো দূরে দূরে সরে যাচ্ছে তাই বলছি। তো কি চলছে আজকাল? কাজকর্ম কেমন চলছে? চলছে ঠিকঠাক। তবে জানিনা কতদিন চালাতে পারবো? অফিসে তো চাপ দিচ্ছে project change হয়েছে অফিসে খুব চাপ। project আমার ভালো লাগছে না এখন new project ভালো লাগছেনা। হম এই আগের মাসের এই মাসেরই কুড়ি তারিখ থেকে।

টাকাপয়সাও বাড়ায়নি উল্টে চাপ বেড়ে গেছে, headache বেড়ে গেছে, আমিতো ভাবছিলাম কাজটা ছেড়ে দেব। তুই কি করছিস আজকাল? তুই একটু মুখের সামনে mike টা রেখে কথা বল।

তো এই কাজ টা কি মানে long time করার কোথাই ভাবছিস? মানে এর পাশাপাশি যদি কিছু হয় তো করবি?

তুই কি channel খুলবি? মানে কি video? কিসের video post করবি বলে channel খুলবি?

তো মানে কাজের পাশাপাশি করবি? নাকি কাজটা ছেড়ে দিয়ে করবি?

আমিও সেরকমই ভাবছি রে। আমিও ভাবছি কাজটা যেরকম হচ্ছে হোক, আমার তো সেরকম ভাবে মানে একদম ঘন্টা হিসেবে duty করতে হয় না। তো আমিও ভাবছি ওইরকম করবো। কেননা এই কাজ যেরকম pressure দিচ্ছে আজ যেরকম রয়েছে এই করতে পারবোনা long term. আমি ভাবছিলাম উম সেই কারণেই তোকে ফোনটা করেছি। যে যদি তুই আমি দুজনে মিলে channel একটা করি, তো সেক্ষেত্রে আমাদের মনে হয় আমরা দুজনে মিলে ভালোই grow করতে পারবো। কি বলিস? দুজন মিলে মানে, অনেকেই হয়না যে একটু আহ দুজনে মিলে group করে channel করলো। তুইজে এইযে বললি না যে road vlogging তো তোরতো গাড়ি আছে তো তুই আমি দুজনে মিলে যদি road vlogging করি। plus কোথাও ধর গিয়ে একটা food খেলাম, কিছু একটা food vlogging করে দিলাম বা rating দিয়ে দিলাম সেখানটা আহ সেইটার। খাবার restaurant এর তো সেরকম করলে হয় না? আরে বাবা আমিতো সেই অফিসের জন্য আমাকে বেরোতেই হয়। তো আমি নাহয় সেইরকমই ধরে নেবো আমার কাজেই বেরোচ্ছি আমি। তো তোর বাড়ি চলে আসবো। তোর বাড়ি থেকে চলে যাবো। তোর বাড়ির থেকে আমার বাড়ি তো বেশি দূর না। তুই কি চাস? টাকা income করতে? না মানে তোর lab এক কি বলিস? কাজ ছেড়ে দিতে তোকে কে বলছে? কাজ কর কিন্তু আমি বলছি shoot গুলো আমরা যদি রবিবার শনিবার করে রাখি। তোর যে শনিবারটা ছুটি। সেই শনিবারেই করে নিলি shoot আর যদি যে রবিবারে শো~ শনিবারে ছুটি নেই রবিবার shoot করলি। আমিতো তাই বলছি। যে একদিনই shoot করিস আহ করি আর channel এ তো রোজ video আমরা দেব না, একদিনই video দেব। তারপর popular আস্তে আস্তে হলে না হয় তখন দেখা যাবে তখন না হয় তুই কাজ টা ছেড়ে দিলি আমিও তাই করবো। এটা একটা হয় তো তুই কি আমার সঙ্গে কাজ করবে চাইবি? তাহলে চ একটা channel করি। তো basically কিসের করলে বেশ ভালো হয় বলতো? তোর কি knowledge এ বলে? কি কি ধরণের channel করলে better হয়? আরে বাবা খাওয়ার video করলে সেই তোর বাড়ি এসে খাওয়া আহ আচ্ছা ঝামেলা হয়ে যাবে। আবার সেই আহ মানে আমি comfortable হতে পারবো না ওরকম ভাবে। তাতে দেখ তাতে সেটা হয় কিন্তু আমার মতে বলে road vlogging টা মনে হয় আরও better হয়। কেন বলছি? তাতে করে তোর আহ দুটো জিনিস হবে road এর তোর বিভিন্ন জায়গার উম তোর এ destination ধরে যদি তুই যাস কোথায় কি পড়বে? তোর কত সময় লাগবে ওই জায়গাটায় যেতে? একটা informative হয়। আবার তার পাশাপাশি তুই ধর কোথাও গিয়ে তোর খিদে পেয়ে গেছে তুই ধর একটা ছোট কোনো meal নিলি। সেই meal এর একটা review করে দিলি। সেখানেও একটা Food vlogging type এর হয়ে যায় কিন্তু তোর বাইরে গিয়ে না কাজ করলে হবে না। শুধু food vlogging করে ওইরকম তোর huge একটা খাবার menu চাই। আমিতো দেখি আর অত খাবার বিশ্বাস কর আমি খেতে পারিনা, তুই খেলে খাবি।

না রে ভাই আমার তো ভালো লাগছেনা। আর কি ধরণের করা যায় বলতো channel এ? ওই তোর আহ daily vlog যেগুলো সেই বৈদিরা দেয়।

আমার মা তো মানে এইসব শুনলেই বোধহয় আমাকে বাড়ি থেকে বের করে দেবে। না না বাবা না ভাই আমি করতে পারবো না। তার কারণ হচ্ছে আমি ওদের vlog দেখে দু একটা comments section এ comment করে আমার ভীষণ মানে খারাপ লেগেছে। এত অপমান করে public. বলে যে তোমরা ঝাঁট দিচ্ছো, পরিষ্কার করছো, সেইগুলোকে vlog করার কি আছে? এগুলো কোনো informative এগুলো লোকের কি কাজে লাগবে? নানান ধরণের কথা আর আমিতো জানি যে আমার এসব কথা শুনলে আমার মাথা ফাতা গরম হয়ে যায়। তো আমার আমাকে আবার সেই করবো আমাকে আবার সবাই বলবে। আবার পাড়াতেও সবাই বলবে যে কিরে টোপাই তুই আজকাল এইসব করছিস?

আমি আরেকটা জিনিসও ভাবছিলাম জানিস? যে যদি আমিতো মোটামুটি story বলতে বেশ ভালো লাগে। আমি এর আগেও story making voice over এর কাজ করেছি অনেক stage এ social media তে। তো উম দেখছি, যদি একটা ভুতের গল্পের channel করা যায়।

না তুই জানিস না আজকাল কিভাবে হচ্ছে? ধর একটা কোনো ভুতের গল্প বা ঘটনা আমার জীবনে ধর কোনো একটা ঘটনা ঘটেছে। আমার জীবনে তো প্রচুর এরকম অলৌকিক ঘটনা আছে। আমার বাবার জীবনে আছে।

আমার মতে বলে, তাহলে আমি voice টা করে তোকে যদি আমি soft copy পাঠাই এবং তুই যদি edit করে ওটা post করে দিস আর আমাকে resent না করে। আমার মতে বলে জানিও হবে না আমাদের আমাদের টাকা খরচও হবে না। আমরা বাড়ি বসে যে যার একদম sattle ভাবে কাজ করতে পারবো। প্রচুর লোক শোনে প্রচুর লোক শোনে ভুতের গল্প কেন এমনি গল্পও শোনে। কিন্তু আমি কেন ভুতের গল্প বলতে চাইছি? আমার ভুতের গল্পের প্রতি একটা interest আছে। আমার নিজেরও খুব ভালো লাগে শুনতে তোর খুব ভালো লাগে আমি জানি, ভুতের গল্প শুনতে।

তো তুই একদম পারবিতো? মানে copyright free গুলোকে use করতে? আমি কিন্তু এইসব জানিনা। আর যদি একটা hook line ব্যবহার করা যায়। একটা কোনো theme এর উপর আমরা ধর যে theme টা প্রত্যেকটা video র starting এ এবং একটা গল্প থেকে আরেকটা গল্প যাওয়ার মাঝখানে use করা হয়। বেশ একটা professional ব্যাপার আসে না?

হম জানি। আমার তোর sunday suspense না শুনলে তো ঘুমই আসে না। তো করাই যায় বল ওটা? ওটা কোনো বিনা investment এ বেশ ভালোই একটা জিনিস বল? তাহলে চ আমার~ আমরা তাহলে একটা নাম ঠিক করি channel টার। হম বল বল বল বল। আলেয়া, আলেয়া তো সেই একটা একধরণের সেই আহ ভৌতিক আগুন না? মানে সেই ছোটবেলায় পড়েছিলাম ভৌতবিজ্ঞানে। সেই উম আগুন যাতায়াত করতো তারপরে সেটার একটা scientific ব্যাখ্যা রয়েছে। মিথেন গ্যাস আহ হম হম মিথেন গ্যাসেরই প্রভাবে ওই আগুনটা জ্বলে ওঠে জলাশয়ে। কিন্তু ওটা গ্রামের গ্রামের দিকে সবাই আলেয়া বলেই জানে। যে ওটা একটা ভৌতিক কোনো একটা ঘটনা আগুন যাতায়াত করে। দারুন interesting লাগছে আমারতো খুব excited আমি হয়ে যাচ্ছি তোর এই নামটা শুনে।

হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস শনিবার করে একটা ভুতের একটা আলাদা image থাকে। সবাই একটু বেশ ভয় ভয় থাকে ভৌতিক ভৌতিক একটা ব্যাপার থাকে শনিবারে। ঠিকবলেছিস, হ্যাঁ late night এ অনেক শুনতে পছন্দ করে। শনিবার দিনতো অনেকেই late night এ ঘুমায়। ঠিকবলেছিস একদম good idea তাহলে ওইটাই ঠিক যে আমরা আমি একটা voice করবো। তুই edit করবি। তুই নিশ্চই সময় পাবি বল? ছটার পর?

আর কি কি লাগছে আমাদের channel করতে? proper professional একটা channel

কিন্তু আমি যতদূর জানি একশো জন subscriber না হলে আলেয়া search করে channel কেউই খুঁজে পাবে না। আগে একশো জন হোক ঠিকাছে তাই হোক আর এবার তাহলে আমাকে বল, আমি গল্পগুলো জোগাড় করবো কোথায়?

তোর life এ কোনো গল্প নেই এইরকম সত্যি ভুতের? কিরকম? তাও বলনা খুব শুনতে ইচ্ছা করছে। কিন্তু ওগুলোতো interesting হতে হবে। জল ভাত মার্কা উম মানে হলে তো হবে না, তাই না? আমি চাইছিলাম এমন কিছু যেটা সত্যি ঘটনা। মানুষের জীবনে সত্যি সত্যিই ঘটেছে ঘটেছে। কিন্তু পরবর্তী কালে ধর আমাদের অনেক subscriber হয়ে গেলো। সেক্ষেত্রে আমরা subscriber যারা থাকবে তাদের কাছে নিশ্চিত বলতে পারি যে, আপনারা গল্প পাঠান। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যা হীন গল্প বা ঘটনা গল্পই বা ঘটনা তাহলে হ্যাঁ তাহলে আমাদের আর গল্প খোঁজার একটা এ থাকবে না। আমাদের কাছে গল্প আছে।

Popular হওয়াটাই হচ্ছে difficult. তুই জানিস যে কিভাবে popular হওয়া যায় ইউটিউবে?

ফেসবুকেও তাহলে একটা page তোর create করতে হবে।